perl এ exception and error handling error tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
এই tutorial জন্য ব্যবহার করছি
আপনি পছন্দের যে কোনো text editor ব্যবহার করতে পারেন
tutorial অনুসরণ করতে perl programming এর কার্যকর জ্ঞান থাকতে have
না হলে সম্পর্কিত perl tutorials জন্য spoken tutorials website যান
একটি error এলে exception handling program এক্সিকিউশন normal এক্সিকিউশন path থেকে বিচ্যুত করে
error handling এপ্লিকেশন সমাপ্ত না করে program আবার প্রাপ্ত করতে সাহায্য করে
আমরা কিছু উপায়ে একটি error চিহ্নিত এবং trap করতে পারি এখন perl we সাধারণভাবে ব্যবহৃত কয়েকটি পদ্ধতি দেখবো
warm ফাংশন আগের ক্রিয়া the নিয়েই শুধুমাত্র action warning ম্যাসেজ দেয়
die ফাংশন অবিলম্বে এক্সিকিউশন সমাপ্ত করে এবং error ম্যাসেজ দেখায়
এখন একটি স্যাম্পল program যা আগেই সংরক্ষণ করেছি ব্যবহার করে die ফাংশন বুঝি
terminal go লিখুন: gedit die dot pl ampersand এবং enter টিপুন
এখানে die pl file code রয়েছে এখন code বুঝি
এখানে divide নামে একটি ফাংশন সংজ্ঞায়িত করেছি যা দুটি input প্যারামিটার নেয়
at দ rate underscore @_ একটি special ভ্যারিয়েবল যা ফাংশনকে প্যারামিটার সূচী pass করতে ব্যবহৃত হয়
হর শূন্য হলে die ফাংশন script ছেড়ে দেবে
এটি ইউসারকে পড়ার জন্য error ম্যাসেজও দেখাবে অন্যথায় এটি output print করবে
এটি ফাংশন call statements
প্রথম দুইবার ফাংশন এক্সিকিউট হয় কারণ দ্বিতীয় প্যারামিটার শূন্য নয়
তৃতীয়বার হর value শূন্য তাই die ফাংশন এক্সিকিউট হয়
অন্তিম divide ফাংশন এক্সিকিউট করা হবে the কারণ die ফাংশন script ছেড়ে দেয়
program সংরক্ষণ করতে ctrl + s টিপুন
program execute করি
terminal গিয়ে লিখুন: perl die dot pl এবং enter টিপুন
the নিম্ন output দেখায় can t divide by zero!
এটি সেই error ম্যাসেজ দেয় যা die statement আমরা program দিয়েছি
error আমরা দেখব error handling করতে eval ফাংশন কিভাবে ব্যবহার করে
eval ফাংশন রান time errors বা এক্সসেপশন হ্যান্ডেল করতে ব্যবহৃত হয়
উদাহরণস্বরূপ builtin errors যেমন out of memory divide by zero বা user defined errors
eval ফাংশনের জন্য সাধারণ syntax এখানে দেখানো হয়
dollar এক্সক্লেমেশন $! কোনো special ভ্যারিয়েবল error ম্যাসেজ থাকলে the রাখে
অন্যথায় dollar এক্সক্লেমেশন $! একটি খালি string রাখে যার means that false হিসেবে মূল্যায়ন করা হয়
একটি স্যাম্পল program ব্যবহার করে eval ফাংশন বুঝি টার্মিনালে যান
লিখুন: gedit eval dot pl ampersand এবং enter টিপুন
eval dot pl file screen প্রদর্শনের মত নিম্ন code লিখুন in code ব্যাখ্যা করি
এখানে আমাদের উদাহরণে open file die স্টেটমেন্টকে কল করে যদি test dat file খুলতে এর কোনো অসুবিধা has
perl অন্তিম eval block থেকে ভ্যারিয়েবল dollar এক্সক্লেমেশন $! পর্যন্ত system error ম্যাসেজ দেয়
file সংরক্ষণ করতে ctrl + s টিপুন
terminal ফিরে গিয়ে লিখুন: perl eval dot pl এবং enter টিপুন
the প্রদর্শনের মত system error ম্যাসেজ দেখায়
এখন আরেকটি উদাহরণ দেখি আমরা একটি error ম্যাসেজ দেখবো যা $@dollar at দ rate ব্যবহার করে eval ফাংশন থেকে রিটার্ন হয়
এখন eval dot pl file file যাই
screen প্রদর্শনের মত code type
আমরা average ফাংশনে input প্যারামিটার $total $count পাস করছি
count শূন্য হলে একটি error পাওযার সম্ভাবনা রয়েছে
এখানে যা die statement দ্বারা পরিচালিত হয়
eval থেকে রিটার্ন করা error ম্যাসেজ $@dollar at দ rate ব্যবহার করে দেখানো হয়
না হলে এটি average value print করবে
file সংরক্ষণ ctrl + s টিপুন এখন program execute করি
terminal ফিরে গিয়ে লিখুন: perl eval pl এবং enter টিপুন
output এইরকম দেখায়
এটি এই tutorial শেষে নিয়ে আসে সংক্ষিপ্তকরণ করি
এখানে আমরা শিখেছি
অনুশীলনী হিসাবে নিম্ন কাজগুলি করুন:
emp txt এর অনুমতি শুধুমাত্র read এ বদলান
change permission বিকল্পের জন্য spoken tutorials website প্রাসঙ্গিক linux spoken tutorials দেখুন
write mode emp txt file খুলতে একটি perl program লিখুন এবং এতে কিছু কর্মচারীর names জুড়ুন
open বা write বিকল্প ব্যর্থ হলে eval ব্যবহার করে যথাযথ error ম্যাসেজ print করুন
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন
spoken tutorial প্রকল্প the
বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন
spoken tutorial project ভারত সরকারের mhrd এর nmeict দ্বারা সমর্থিত
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহনের জন্য ধন্যবাদ